আর যেটা ওই death benefit গুলো থাকে সেইটা রয়েছে। হম তো তো আর আহ basically আমার life এ life mediclain insurance রয়েছে। তো আমার Five lakh এর policy আছে আমার আর আমার wife এর আর আমার আহ বাবারও একটা five lakh এর policy আছে। তো সেগুলো হচ্ছে medical insurance medical insurance মানে হচ্ছে যে, আপনি আহ যেটা হচ্ছে যে, hospitalization হলে এই আহ টাকাগুলো medical insurance এ পাওয়া যায়। হম হম তো আপনার কি কি insurance আছে? আমার কোনো insurance নেই। আমি আপনার থেকে জানতে চাইছি যে যার থেকে আমি করতে পারি। সেইজন্য আমি আপনাকে ফোন করেছি এই information গুলো নেওয়ার জন্য। তো আপনি আমাকে একটু খানি detail এ যদি বলেন? যে কিরম কোনটা কি কি benefit হয়? কিসে কি পাওয়া যেতে পারে? আপনার তো এই সম্পর্কে idea থাকা উচিত। তো আপনি আমাকে বলুন সেটা। দেখুন আহ প্রথমত আমার যেটা জানার, মানে আমি কয়েকটা জিনিস আপনার কাছ থেকে একটু জানতে চাই, আহ মানে সেইটা জানলে পর আমার আহ easy হবে আপনাকে suggest করা যে, কোন জিনিসটা আপনার জন্য better হবে? হম তো আপনি প্রথমে আপনার age টা যদি আমাকে একটু বলেন? আমার age twenty-eight আচ্ছা আপনি কোথায় থাকেন?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

চাইছি medical ও করতে চাইছি। life insurance ও করতে চাইছি। আমি জানতে চাইছি,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

তখন তার family ওই টাকাটা insured amount এর টাকাটা তার family পায়। ঠিকাছে? ওটা কিন্তু কেউ hospitalization হলে সেই টাকাটা পায় না। আর আরেকটা হচ্ছে mediclaim insurance. mediclaim হচ্ছে not insurance mediclaim তো mediclaim টা হচ্ছে ধরুন আপনার পাঁচ লাখ টাকার একটা policy রয়েছে, ঠিকাছে? তো সেই policy টায় কোনো আহ মানে আহ hospitalization হয়, তখন সেই hospitalization এর সময় আপনি ওই টাকাটা

বোঝাগেল? এত অব্ধি কোনো confusion আছে?

তো এবারে এবারে আপনি আহ যখন ধরুন এবারে আহ এবারে সেখানে অনেক কিছু ব্যাপার থাকে cash less আহ Cash less মানে হচ্ছে আপনি কোনোরকম cash কিছু bear করলেন না। ওই mediclaim card টা দেখালেন। card টা দেখাবার পর ওখান থেকে আহ ওরা direct medical company আর hospital নিজেরা কথা বলে, সেখান থেকে deduct করলো টাকা। মানে আপনাকে টাকা দিয়ে দিলো। ঠিকাছে? হ্যাঁ আর আরেকটা হতে পারে যে, আহ যে, আপনি আপনার মতো খরচ করলেন যা যা expense হচ্ছে আপনি খরচ করলেন।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

বোঝাগেছে? হ্যাঁ তো আহ দুটো দুটো এরকম procedure আহ রয়েছে।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 হ্যাঁ আমার life insurance আর medical insurance দুটোই করা আছে। মানে আমার life insurance হচ্ছে এল আই সি তে করা আছে। আর medical insurance করা আছে এইচ দি এফ সি আর্গো তে। তো life insurance করালে আপনার tax benefit এর জন্যও মানে আমি আহ আমি এটা করানো আরকি। হম তো যে কারণে আহ মানে আমি যখন first চাকরিতে join করি, আহ two thousand and six এ তখনি আমার বাবা ওই insurance টা করিয়ে দিয়েছিলেন। তো সেই premium টা প্রতি বছর মানে continue করতে হয়। তো ওটা হচ্ছে life insurance. আর mediclaim insurance এর mediclaim টা আমার নিজের company র যেখানে আমি employed সেখানে একটা রয়েছে। plus এটা আমার private এও নিজের একটা করা আছে। তো আজকালকার দিনে mediclaim টা is very important. আমার মনে লোকে একটু কম খাক কিন্তু mediclaim টা যেন করায়। হ্যাঁ কিন্তু অনেক লোকে আহ মানে ঠিক এটার উপরে invest করতে চায় না। কেন লোকেদের ধারণা হচ্ছে বোধহয় মানে আহ invest করলে অসুবিধা আছে। তাই জন্য লোকজনকে আহ প্রতি মাসে মাসে যে এইটার পেছনে একটা premium দেব, সেটা লোকে করতে চায় না। তো আমার মনে হয় এটার উপরে লোকেরও একটু awareness হওয়া উচিত। কেনোকি আজকের দিনে Hospitalized হলে যেকোনো রোগই আপনি হোন, minimum দু লাখ টাকাটা বেরিয়ে যাওয়া তো কোনো ব্যাপারই নয়। Wright মানে আজকালকার দিনে মানে আপনার খুব মানে এই জিনিসটা আরকি আহ মানে দুলাখ থেকে তিনলাখ মানে কোনো ব্যাপারই না আরকি।

তাই জন্য আহ এইটা সবসময় ভালো হচ্ছে যত টাকা বেশি করাতে পারবেন atleast five lakhs এর আপনার করিয়ে রাখা উচিত। হ্যাঁ নাহলে কি হয়? মানে খুবই আরকি বিপদজনক আরকি। তো বলা যায়না আজকালকার দিনে আমরা যা ভেজাল খাই, তো যেকোনো দিন যেকোনো কিছু আহ সমস্যায় আমরা পড়তে পারি আরকি। তো এই দুটো হচ্ছে, আর আরেকটা যেটা insurance হচ্ছে সেটা হচ্ছে গাড়ির insurance. ঠিকাছে? গাড়ির insurance তো মানে car. তো গাড়ির insurance এ তো আপনি জানেনই, মানে এটা হচ্ছে government এর compulsory.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

হ্যাঁ সে তো ঠিক। তো এবার আমার মনে হয় government এর থেকে যেমন গাড়ির insurance টা mandatory. মানে আপনার যদি গাড়ির insurance করা না থাকে, হম তাহলে পুলিশ আপনাকে ধরবে। তো similarly আমার মনে হয় medical insurance টাও সেরম করে দেওয়া উচিত। Medical insurance টা মোটামুটি অনেক company র ও cover করে। তো সেই জন্য লোকে আবার আলাদা করে সেটা করাতে চায় না। আর মোটামুটি আহ Company সবাই আহ mediclaim policy টা কে cover করে। সেটা হয়তো amount huge নাও হতে পারে কিন্তু আহ করে। না এবারে problem হচ্ছে যে, সবাই তো আর আহ ইয়ে করে না? মানে সবাই তো আর চাকরি করে না? অনেকে আছে যারা business করে।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 কিন্তু যখন হয় কারো কোনো সমস্যা, তখন মানে just আপনি না এতে সবকিছু আহ মানে ইয়ে হয়েযায় আরকি। সেই জিনিসটাই আরকি সবাই বোঝেনা যে, এইটা করাটা কতটা valuable আরকি? তো সেই জিনিসটাই আরকি অনেকে বোঝে না। তো আর তো তাই জন্যই আরকি এই জিনিসটা government এর তরফ থেকে একদম mandatory আহ করে দেওয়া উচিত।

তো government বিদেশে যেটা হয় বিদেশে হচ্ছে government নিজে অনেকটা আহ bear করে নেয়। তো government নিজে অনেকটা মানে বিদেশে মানে ইউরোপে আহ বা ইউ এস এ তে একটা default mediclaim government দেয়।

হ্যাঁ তো সেই জিনিসটা তো আমাদের দেশে নেই। আমাদের দেশে এখন স্বাস্থ আমাদের দেশ

সেটাই তো আমি যেটা শুনেছি বিদেশে জেরোম ইউরোপে তে হয় যে, government একটা by default mediclaim দেবে। হ্যাঁ সেখানে হয়তো আপনাকে luxurious room দেবে না। বা সেখানে হয়তো আপনাকে আহ cavin দেবে না। but হ্যাঁ মানে আপনার basic need টা দিয়ে দেবে। এর পরে আপনার কিছু লাগলে আপনাকে সেটা additionally আহ করতে হবে। তো সে এই জিনিসটা মানে আমাদের তো নেই।

আর আমাদের এখানে দেশের লোকেরা বোঝেও না সেটা কতটা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 আহ কারণ এই জিনিসটাতে অনেক লোকে এটা জানেও না যে এই জিনিসটা কতটা important. লোকে ভাবে হ্যাঁ যখন হবে তখন দেখা যাবে। কিন্তু ওই moment এ তখন যে এটা কতটা helpful হয়? সেটা অনেকের সেই awareness টা কিন্তু nil.

সেটাই সেইটা government এর তরফ থেকে awareness টা এটার ব্যাপারে খুবই কম। তো government এর এইটা নিয়ে কোনো একটা initiative করা উচিত। আহ যে এইটা সবাইকে বোঝানো যে mediclaim ভাই তুমি আহ দুটো জায়গায় কম ঘুরতে যাও বা একটু কম দামি খাবার খাও বা বা সেই জায়গায় সেই টাকাটাকে save করে তুমি একটা mediclaim করো। মানে এখনোও বলতে খুবই খারাপ লাগে আমাদের দেশে Maybe sixty percent লোকের আহ sixty percent কি হয়ত? seventy খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে যে, আহ seventy percent লোকের কোনো mediclaim নেই। হম তো সেইটা খুবই দুঃখজনক ব্যাপার। আসলে বিদেশে এটা কেউ ভাব~ ভাবতেই পারবেনা যে, ওরা বলবে যে seventy percent লোকের mediclaim নেই। এটা কি হয় নাকি কখনো আবার? Mediclaim নেই কারণ awareness টা নেই। অনেক লোকের কাছে এই জিনিসটা আহ মানে এখনও ব্যাপারটা এই যে হ্যাঁ করাবো? মানে এতে mediclaim তো শুধু করাতে হয় না, mediclaim করালে মাসে মাসে একটা premium এর ব্যাপার থাকে। লোকেদের কাছে যেটা মনে হয় যে, না মাসে মাসে দশহাজার টাকা পনেরোহাজার টাকা premium এখনই দেব? আমার এত কিসের কি লাগবে না লাগবে? তো সেই যে awareness এ কেনোকি যতক্ষণ লোকে personally একটা problem এ পরে না বা face করে না, ততদিন লোকের ওই idea টা হয় না যে, একসাথে আমার কত টাকা বেরিয়ে যেতে পারে। তো সেই awareness টা আমার মনে হয় এটা একটা camping হওয়া উচিত। একটা awareness লোককে দেওয়া উচিত। যে এটা কতটা important আজকের busy life এ। আহ লোকে savings করছে তার সাথে এই জিনিসটা যে কতটা important. একটা medical coverage রাখা, এটা আমার মনে হয় এটার একটা camp হওয়া উচিত। Correct I absolutely agree with you যে একটা camp হওয়া উচিত। সেটা নিয়ে লোকের একটা বোঝা উচিত। যে এই জিনিসটা করার কি গুরুত্ব, তাইনা? তো রক্তদান শিবির যেরকম হয়, সেরকম একটা mediclaim শিবির করা উচিত। কারণ লোকেদের কাছে ব্যাপারটা মনে হয়েছে এত টাকা আমি invest করবো? আহ যেটাই আমি বললাম যতক্ষণ মানে লোকে ওই problem টায় পরে না যে মানে exactly হয়তো কেউ বাড়ির অসুখ হয়েছে বা বাড়ির আহ problem এ পড়েছে ততদিন মানে লোকে ওই ব্যাপারটা বোঝেনা যে, আহ মানে কতটা টাকা একসাথে আমার বেরিয়ে যেতে পারে? তো ওই জিনিসটা লোকের কাছে এখনও একটু খানি মানে পৌঁছানোটা দরকার। মানে উম majority যারা ধরে নিন আর peer five এ job করছে, তারা তবুও একটুখানি জানে ব্যাপারগুলো but যারা business করছে বা আহ mediclaim এর সাথে কোনো ভাবে link নেই, তাদের পক্ষে একটু ব্যাপারগুলো এখনো unknown.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 যে আমি জিজ্ঞেস করেছি যে mediclaim টা কি জিনিস? আহ সে বলতেই পারেনি যে mediclaim টা কি হয় না হয়? সে ভাবছে যে এরা কেন পয়সা কেন লাগবে government hospital আছে government hospital এ গেলেই তো হয়ে যাবে। হম

মানে ভর্তি হওয়াটা মানে একটা luck এর ব্যাপার। হ্যাঁ সেটাই হচ্ছে আমাদের সমস্যা। তো মানে আর আপনি স্বাস্থ্যসাথী card এর সন্বন্ধে কিছু শুনেছেন?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

সেটা একটু আচ্ছা নিয়ে ওরা doubt আছে। কারণ আহ লোকে বলে যে হ্যাঁ card তো অনেকেই করিয়েছে, কিন্তু অনেক জায়গায় নাকি এগুলো accept হচ্ছে না। বা particularly ধরে নিন কারো কোনো আহ কোনো critical operation আছে সেগুলোর ক্ষেত্রে বোধহয় এইগুলোকে coverage দেওয়া হচ্ছে না। আচ্ছা তো স্বাস্থ্যসাথীতে আমি যেটা শুনেছি যে, অনেকে যেটা problem বলে স্বাস্থ্যসাথীর যে অনেকে নাকি আহ সেইটার claim টা পাচ্ছে না। সেটাই বললাম যে অনেক জায়গাতে অনেক hospitals এই coverage গুলো দিচ্ছে না। এবার সেটাই দেখুন government যদি কিছু একটা শুরু করেছে সেটা fully হচ্ছে কি না? সেটাও government এর check করা উচিত। আহ মানে শুধু একটা card করিয়ে নিলাম। লোকে কষ্ট করে card টা করিয়ে নিলো। তারপরে জিনিসগুলো কিছুই হচ্ছে না সেটা হওয়া উচিত

আমি যে জিনিসটা অনেকের কাছ থেকে complain শুনছি যে, এটা নাকি অনেকে পাচ্ছে না। মানে government government এর মতো বলে যাচ্ছে যে হ্যাঁ পাবে। but actually সেই জিনিসটা হচ্ছে না।

তো সেইটাও মানে government এর initiative ছিল ভালো কথা। এটা খুব ভাল আহ ভালো initiative government নিয়েছিল। কিন্তু আমি জানি যে covid এর সময় অনেকেই আরকি স্বাস্থ্যসাথী card দেখিয়েছে hospital এ। but আহ সেখানে government সেটাকে accept করেনি স্বাস্থ্যসাথী card গুলোকে। তো সেই জিনিসটা যেমন আয়ুষ্মান ভারত। আয়ুষ্মান ভারত তো central government এর আহ আমি জানিনা আপনি আয়ুষ্মান ভারতের ব্যাপারে শুনেছেন কি না? তো আয়ুষ্মান ভারত হচ্ছে central আহ government এর একটা initiative but the same same problem মানে ওখানেও same problem যে অনেকে হয়তো আহ সেইটা নিয়ে যাচ্ছে but পাচ্ছে না। হ্যাঁ এই অনেক ব্যাপারে government একটা কিছু করে দেয়। কিন্তু তারপরে আর government এটা দেখে না যে জিনিসটা মানে কতটা fruitful বা হয়েছে বা জিনিসটা লোকে পেলো কি পেলো না? সেটা নিয়ে government এর কোনো মাথা ব্যাথা থাকে না। তো স্বাস্থ্যসাথীর case তে আমি অনেকের কাছ থেকেই এই জিনিসটা শুনেছি যে ওরা ঠিক Claim করে ব্যাপারটা পায়নি। তো সেটা basically মানে বেকারই হয়ে গেলো।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 তো মানে এখানে দুটো জিনিস আছে। একটা তো দেখুন officially হচ্ছে তো government hospital এ তো আহ basically আপনার পুরো চিকিৎসার কারোর যদি চিকিৎসা দরকার হয় সেটা পুরোটাই free হওয়ার কথা। কিন্তু problem হচ্ছে government hospital এ ওদের infrastructure অনেক সময় থাকা সত্ত্বেও হয়তো ডাক্তার থাকে না। বা হয়তো সেই infrastructure টা আগে ঠিক করে maintain করেনি বলে সেইটা হয়তো খুব বাজে condition এ আহ হয়ে রয়েছে। সেটা facility ভালো নেই। তো সেখানে আর রুগী হয়তো unattained অবস্থাতেই আহ মানুষের government hospital এ গিয়ে আরো আহ শরীর খারাপ হয়ে যায়। বা চিকিৎসার অভাবে হয়তো রুগী সেখানে আহ unattained অবস্থাতেই হয়ত আর রুগী মা~ মারা যায়। তো এই problem গুলো রয়েছে আর কি government hospital এ, তাইনা? Government hospital এ তো অনেক problem ই রয়েছে। government hospital এ চিকিৎসা কোথায় হয়? লোকে আজকে ভরসা পায় না। দেখুন যারা effort করতে পারছে না, তারা মানে কোনো উপায় নেই government hospital এর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 কিন্তু government এর শুধু government টা যেই খুলে রেখে দিলে তো হবে না, মানে government এরও দেখা উচিত। যে কতটা চিকিৎসা হচ্ছে? বা fulfilment কতটা হচ্ছে? সেটাও government এর check করার responsibility টা আসে। সেটাই সেটাই সেই জিনিসগুলো government এর একদমই মানে আমি আপনার সাথে একদম আহ মানে একমত। government এর সেই জিনিসগুলো government এর responsibility র ভেতরে আসে। যে infrastructure টা ঠিকঠাক করে maintain হচ্ছে কি না? আহ সেগুলোকে দেখার। তো যেগুলোতে আমার মনে হয় government একেবারেই আহ দেখে না। না দেখে না। কারণ আজকেও লোকে আপনি দেখবেন যাদের আহ মানে একদম financial condition ভালো নেই তাদের কাছে উপায় নেই। কিন্তু যাদের কাছে উপায় আছে, তারা কি কেউ কোনোদিন government hospital এ যেতে চাইবে?

Wright wright তো government hospital এ আপনি নিজে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 না কোনোদিন না। কারণ government hospital এ গেলে লোকে বেঁচে ফিরবো কি না? তাই আহ confusion থাকবে যে, তারপরে মানে তো অন্য কথা। তো সেইটার জন্যই তো না হলে government আরকি এই এই যে আপনার আহ যে বলছে যে জিনিসটা যে স্বাস্থ্যসাথী card তো সেইটা কোথায় যেন government বলেছিলো যে, যেকোনো hospital এই আরকি স্বাস্থ্যাসাথী card নেওয়া হবে। মানে private এরও কথা বলছে আরকি।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

সেটাই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

সেই জিনিসগুলো government এর দেখা করতে হয় আরকি। হম এছাড়া তো আমার মনে হয় যে, মানে mediclaim টা প্রতিটা লোক যদি মাসে মাসে একটা small amount of টাকা জমিয়ে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

হ্যাঁ কারোর medical condition খারাপ থাকলো বা ইয়ে থাকলো সেইটা অন্য কথা। কিন্তু বিনা চিকিৎসা টাকার অভাবে চিকিৎসায় কোনো মানুষ মারা যাবে না। সেই drive টা আমাদের এখানে নেই, সেইটা হওয়া উচিত। সেটাতো আমাদের এখানে একদমই নেই। কারণ এই hospitals গুলোতে যা অবস্থা লোকের মানে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায় government hospital এ গিয়ে। সেটাই এখানে ব্যবস্থা খুবই খারাপ এখানে India তে

এরম covid এর সময়ও প্রচুর আহ দেখা গেছিলো। এবার রুগী আহ main তো থাকে হচ্ছে ওদের cleanliness যদি hospitals এর জিনিসপত্র clean না করা হয়, একটা রুগীকে আহ hospital এ আহ নোংরার মধ্যেই রেখে দেওয়া হয়। তাহলে আর সেতো আর সুস্থ হয়ে উঠতে পারবে না। সেটাই সেটাই একটা রুগীকে যদি মানে basic facility গুলো যদি না দেওয়া হয়, তবে আমি শুনেছি যে, আহ এই covid এর সময় বেলেঘাটা আই ডি hospital. যেটা বেলেঘাটা আহ full আহ সি আই টি রোড বেলেঘাটার ওখানে যে আপনার আহ আই ডি infectious disease hospital আছে, সেখানে নাকি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 আহ খুব নোংরা আরকি। কিন্তু শুনেছি আমি যে, আই ডি তে নাকি covid এর treatment টা নাকি খুব ভালো হয়েছে। আহ হ্যাঁ cleanliness এর একটা complain আছে। but over all treatment নাকি ভালো হয়েছে। তবে cleanliness টা কিছুটা তো government ছাড়াও মানে নিজেদের উপরে আমাদের উপরেও depend করে। মানে আমাদের India তে লোকতো এই জিনিসটাতো এক~ একেবারে পানের পিক ফেলছে নোংরা ফেলছে সেইগুলোতো সবজায়গাতেই হয়েছে। তাইনা? হ্যাঁ সেতো আছেই সবজায়গায় India তে তো লোকের আর চিন্তা নেই লোকের হচ্ছে যখন ইচ্ছে যেখানে ইচ্ছে পানের পিক ফেলে দিলাম। যেখানে ইচ্ছে হলো মেরে দিলাম। সেইটাই সেইটাই, তো সেইসব জিনিসগুলো ছাড়া মানে মানে cleanliness drive টা যদি ঠিকঠাক করে বজায় রাখতে পারে আমাদের এখানে। তাহলে অনেক কিছু problem আরকি আর resolve হয়ে যায়। তো সেইটাই আরকি আহ এখানে মানে আমাদের নিজেদের উপরেও তো অনেককিছু depend করে। আমরা government নয় facility infrastructure দিয়ে দিলো। তারপরে হচ্ছে cancer cancer তো এখন একটা মানে আমরা corona corona বলছি, কিন্তু cancer একটা epidemic এখন। তাইনা?

তো সেদিনকে দেখলাম যে একটা government hospital উদ্বোধন হয়েছে। আহ নিউটাউন এ। উদ্বোধন অনেক hospital হচ্ছে। কিন্তু কতটা কি মানুষের facility টা পাবে? সেটা হচ্ছে মোট কথা। আহ সেটাই একদম ঠিক কথা মানে উদ্বোধন উদ্বোধনের মতো হলেও অথচ আমি কিন্তু লোককে দেখাচ্ছি ভোট পাওয়ার জন্য। যে আমি government hospital করেছি। এখানে লোকেদের cancer এর চিকিৎসা হবে। বিনাপয়সায় লোকে চিকিৎসা করতে পারবে। কিন্তু আসলে কতটা কি?

Central বলছে যে না আমরা আবার উদ্বোধন করবো। তো জিনিসটা start হওয়ার আগেই যদি এরম মারপিট হয়, তাহলে start হলে পর, আর কি হবে কে জানে? God knows তবে একটা জিনিস হচ্ছে যে, এখন cancer তো একটা মানে প্রতিটা বাড়িতে বাড়িতে প্রতিটা ঘরে ঘরে তো cancer. আর cancer এর treatment হচ্ছে যথেষ্ট expensive treatment আরকি।

তো পুরোটাই expensive. তো government যদি এই জিনিসটাকে আরো hospital বাড়িয়ে আহ জিনিসটাকে যদি আহ মানে সাধারণ মানুষকে আরো help করতে পারে। তো that will be a very good think তো লোকে টাটা মেডিক্যালের কথা বলে, কিন্তু টাটা মেডিক্যালে হ্যাঁ ঠিকাছে মানে অন্য জায়গার থেকে তুলনায় comparatively cost কম।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 তো একদম যদি government এর যে hospital গুলো তে আছে, সেইগুলো তে যদি একদম free চিকিৎসা টা ঠিকমতো হয়। ওখানে যদি ঠিকঠাক ভাবে chemo facility গুলো থাকে, তাহলে জিনিসটা অনেকটাই আহ ভালো হওয়া উচিত। হম তাইনা? তো হচ্ছে এখানে চিত্তরঞ্জনের তো second unit টা খুললো। এটা সন্বন্ধে আপনি শুনেছেন কিছু? খুলেছে আমি যেটা আপনাকে বললাম, দেখুন খোলাটা factor নয়। factor হচ্ছে মানুষের আহ basically কতটা মানে কাজের হবে ব্যাপারটা। মানে কতটা লোকে treatment পাবে free of cost? আর কতটা লোকে ওটা উপভোগ করতে পারবে? সেটা হচ্ছে factor. Wright সেটা হচ্ছে factor. সেই জিনিসটা যদি থাকে, আপনার multiple খুলতে পারে, কিন্তু কতটা correct মানুষে ওটা utilize করতে পারবে? আর কতটা লোকে free of cost কিছু পাবে? সেটা হচ্ছে সেটাই হচ্ছে কথা। anyways ঠিকাছে thank you.

Okay thank you. hello

hi কি অবস্থা? এই তো ভালো অনেক দিন পর কথা হচ্ছে কি অবস্থা তোমার? এই তো আছে আলহামদুল্লিল্লা তোমার কি অবস্থা? আহ মোটামুটি ভালো না সাস্থের অবস্থা খুব খারাপ মনে করো অনেক অসুস্থ

হ্যাঁ হ্যাঁ অনেক ঠান্ডা তুমি কি ভাবে বুঝলা?

যেহেতু winter শীত কালে সবার একটু ঠান্ডার সমস্যা হয় আমারও হয়েছিল কিছুদিন আগে হ্যাঁ না আমার ঠান্ডার সমস্যা শুধু শীতে না বারো মাসই হয় এটার কারণ হচ্ছে আমার tonsil এর সমস্যা বুঝছো

হ্যাঁ আমার তো tonsil এর problem আছে

আমার ও আমার ও আমার ও আমার তো ঠান্ডা একদমই সয় না দেখা যাই ওই কারণে আমার এই যে তোমার গলা সব সময় একটু ফুলেই থাকে tonsil এর কারণে হ্যাঁ হ্যাঁ tonsil এর এটা কিন্তু একটু সমস্যা ধরো তোমার একটু খানি ঠান্ডা লাগলেই গলার দুই side